এখানে একটি বিলিয়ার টেবিল দেখা যাচ্ছে যার উপরে সবুজ কাপড়ে বিছানো রয়েছে।

ছবিটিতে একটি পোল্ট্রি খামারের দৃশ্য দেখা যাচ্ছে।

দোকানের আশেপাশে সিঁড়ি রয়েছে যা মনে হয় উপরতলা যাওয়ার পথ।

তাকগুলোতে বৈদ্যুতিক তার সুইজ বাল্ব ফ্লিজিং এবং বিভিন্ন যন্ত্রাংশ সজ্জিত আছে।

এই ছবিটিতে একটি মোটরসাইকেলের শোরুম বা সার্ভিস সেন্টারের দৃশ্য দেখা যাচ্ছে।

দোকানের সাইনবোর্ডে বিভিন্ন ধরনের ফার্নিচারের ছবি ও নাম লেখা রয়েছে।

কাচা লঙ্কা সবুজ ও টাটকা যা রান্নার জন্য উপযুক্ত।

ছবিটি গ্রামীণ বা স্থানীয় কোন সব্জী বাজারের দৃশ্য।

বোর্ড -টির উপরিভাগে হিন্দি ইংরেজি ও তামিল ভাষায় ব্যাংক -এর নাম লেখা আছে।

ববনটি সাদা রঙ্গে এবং একাধিক তলা বিশিষ্ট।

চারপাশে সবুজ গাছ গাছালি ও একটি হাঁটার পথ দৃশ্যমান।

পিছনের দিকে বাঁশের তৈরি একটি গম্বুজ আকৃতির কাঠামো দেখা যাচ্ছে।

তার পায়ে জুতো নেই এবং সে নদীর অগভীর জলে পেরোচ্ছেন।

রাস্তার পাশে কিছু মানুষ দাঁড়িয়ে আছে।

একজন দোকানদার গ্রাহকের বিল নেওয়ার কাজ করছেন।

ভবনটির রং ফিকে হয়ে গেছে যা এর পুরাতন নির্দেশ করে।

সামোনে একটি নারকেল গাছ ভবনটির সৌন্দর্য বাড়িয়েছে।

মন্দিরটির প্রবেশ পথ একটি বড় মূর্তি রয়েছে এবং তার এক মহিলা দাঁড়িয়ে আছেন।

মন্দিরটির ছাদে কমলা সাদা রঙ্গের ছাউনি দেওয়া রয়েছে।

এই ছবিটিতে একটি মাছের বাজারের দৃশ্য দেখা যাচ্ছে।